একটি বড় মন্দির দেখা যাচ্ছে-এ গেট -এর দু সাইড -এ দুটো ময়ূরপঙ্খী আছে-এ এবং চারিধরে গাছপালা আছে মন্দিরটি খুব দেখতে সুন্দর।

এখানে একটি বিয়ের মণ্ডপ আছে মণ্ডপে বিয়ে --

এটি একটি নদীর শাখা-আ নদীর শাখাস সাইড দিয়ে রাস্তা বেরিয়ে চলেছে।

এটি একটি পার্ক । পার্ক -এর স স সামনে ফুল দিয়ে সাজানো আছে পার্ক -এর সাইড -এ কত লোকজন ঘোরাফেরা করছে।

এটি একটি মাছ দোকান। দোকানে কত রকমের মাছ সাজানো আছে। তিনজন ছেলে মাছ কাটতে বসেছ দোকানে কতজন কিনার জন্য আসসে । মাছ দোকানের সামনে অনেক সাইকেল --